ok ঠিক আছে আপনার মে আপনাকে পাঠাবো না link telegram তো তার পরে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি কি দেখেছেন movie টা জি আমি দেখছি movie তা ও তো দেখছি কিন্তু সম্পূর্ণ দেখিনাই download করে রাকসি আজকে আমি দেখবো সম্পূর্ণ cliar করে নিবো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

আচ্ছা আচ্ছা তো কার নাটক ভালো লাগে আমার সব থেকে ভালো লাগে অবশ্য নাটক ভাল্লাগে সাবেলানুর সা আ সারিকা সাবা সু এদের নাটক সব থেকে ভালো লাগে আচ্ছা আচ্ছা ওদের নাটক আপনার সব চেয়ে ভালো লাগে আহ ও আমার অবশ্য ভালো লাগে হচ্ছে যে মেহেজাবিন চৌধুরী আসে না ওই মেহেজাবিন চৌধুরী তার পর বিদ্যাশনামী মেয়েদের ভালো লাগে হ্যাঁ কিন্তু এরাকও অনেক ভালো ভেতর অঞ্চলে এর থেকে ভালো নাটক করতে নাই পারে আবার ওই যে আগের কিছু নায়িকা ছিল না ওই যে ওতিকরিম আহ তার পর সুবর্ণ মুস্তফা আস্ফানামিনি এদের আমার খুব পছন্দ জি জি এরা তো এরা আগের অনেক ভালো নাটক করসে তার পর ওদের ওই টাও যে কি সব কিছুদিন আগে নাটক তাও সবাই দেকসে এটাও ভালো করছে ওইটা

ওই তো বড়ো ছেলে ও বড়ো ছেলে অপুর বো সাথে তাই না কি কাহিনী ওইটার আমি আসলে দেখিনি আমাকে একটু বলেন তো বড়ো ছেলে নাটক হইতেসে প্রাত প্রথমে তো দুজনে relation relation ship এ যায় যাওয়ার পরে অপূর্বর তো মানে ওরকম middile class family লির থাকে সে teusan ই করা তার লেখা পড়ার খরচ মানে চালা মানে continue করে তার পরে মেহেজাবিন চৌধুরী মানে একটু মানে risk family র মেয়ে থাকে সেখান থেকা তারাও relation continue করে থাকে তারা দুজন দুজনকে অনেক পছন্দ করে ওরা ভালো বাসেতা এর পর লেগে মেহেজাবিন চৌধুরীর বিয়া ঠিক হয়ে যায় কিন্তু অপূর্ব কোনো দিককার jobe manage করতে পারে না লেখা পড়া শেষ করে ফেলে মানে শুধু tiusan ই করে থাকে jobe manage করতে পারে না সে জন্য তার মেহেজাবিন ভাই এর মতো sije এর একটা ভালো একটা family এর সাথে বিয়া দেওয়ার মিলন আমি আপনার কথা না একটু আস্তে শুনতে পারছি হঠাৎ করেই আপনি তাহলে একটু জোরে কথা বলেন না বুঝতে পারসিনা এখন কথা আসসে এখন আহ বলেন আপনি কি যানি বলতে সিলেন মিহিজাবীন সম্পর্কে বলেন হ্যাঁ বোলতাসি তার পরে আবার ও jobe মানে এরকম ওই রকম অপূর্ব একটা jobe manage করতে পারে না এবং সে অপূর্ব নিজ থেকেই বলা হয়েছে আমি যেহেতু jobe manage করতে পারসি না আমার সাথে তোমার continue করা সম্ভব না মানে আমার সাথে তুমি থাকতে পারবে না এরকম ভাবে

আমি ও থাকতে পারবো না সে অনেক কিছু emotional fil dialogue ছিল ওখানে এমন কিছু dialogue দেওয়ার পরে ওখান থেকা বেরিয়ে যাবে মানে আরকি অনেক সুন্দর লাগচে মানে ওদের কোনো happyending হয় নয় তো sad ending এর মাধ্যমে হচ্ছে গল্পটা শেষ হয় বোঝা যায় যে পরিবারের বড়ো ছেলে মানে কতটা back sikar করে একটা family কে রাখার জন্য তাই তো হ্যাঁ জি জি সেই কারণে নাটকটা শেষ হয়ে যায় হু তো sad ending দিয়ে নাটকটা শেষ আচ্ছা আচ্ছা আর তার পরে ও বাংলা দেশেও কিছু কিছু তো writer director যে গুলা কাজল অর্চন ও আমি তার নাটক গুলা প্রত্যেকটি অনেকটা সুন্দর এলাকা উম যে আমি কি ব্যা ব্যাএ উম ফিকি জাহয়ীব্বের পরিচালনা নাটক গুলা নাকি খুব সুন্দর হয়

সব চাইতে best নাটক আমার এইবার life এ আমি সেই নাটক টা যেন একবারে প্রথম season থেকে শুরু করা last season প্রজন্ত camera আর পশে সত্তর গ্রাম আসে পশে আচ্ছা bachelor poin যে মানে কে কে অভিনয় করেআমি আসলে দেখিনি bachelor poin এ অভিনয় প্রথমত প্রথম season এ ছিল শামীম শামীমের ছিল তৌফিক মাহাবুদা ছিলেন আহ পলাশ ছিল যার নাম কাবিলায় থাকে miss সাব্বির ছিল আর সাবেলানুর ছিল ক্রান্তিনাত তৃষা ছিল আহ রিয়া ছিল অনেকেই ছিল আচ্ছা আচ্ছা আবার সেই মন চৈত্তটা কার সব চেয়ে বেশি মানে কে বেশি এখানে focus

কেন গো এখানে কি charector play করে ওকি এখানে students নাকি চাকরি বাকরি করে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 but মানে তুমরা দুওয়া কার সাথে কি গঠে but accident থাকলে কি রকম বলে এ এরকম অনেক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 জি জি জি আর তাতে কাবিলা তে কোনো friend যদিও কোনো friend থাকে যদি কেন মেয়েদের সাথে বা এই রকম কোনো মানে সেটাই তো দেখা যাই যে কাবিলা একাই তাহেরে সব চাপা নিয়ে আসতে আহ আর মানে করে নিয়ে আসতেছে সেইরকম কেবল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 হ্যাঁ সব কটাই help এ করে তো হ্যাঁ সে তো ভালো অভিনয় করসে সবাই ভালো অভিনয় করসে তারপর season তিন চার বারে কিছু নতুন নতুন caretechadd করেছে আবার কিছু কিছু pressure বাড়ছে বের করে দিচ্ছে পুরো এটা কি পুরো শেষ হয়ে গিয়েছে না আরো নতুন করে আরো কোনো season আসবে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

বলা যাই হ্যাঁ হ্যাঁ তারপর তো কাজলার film দুই নাটক ছিল দুই নাটক অনেক ভালো করছিলো female fimale one female two এরকম নাটক অনেক ছিল খুব সুন্দর এইগুলা bachelor bachelor কোরবানি মনে হচ্ছে তো আপনি আমি ধর আসলে কাজ বারসেনা বলছে হকতাদি করতে হবে নাটক করতে সবগুলা মানে নাটক আমার দেখা আহ যেই নাটক গুলা আমিও চাইলে কোথায় দেখতে পারবো এই নাটক গুলা আপনি youtube channel এ দেখতে পারবেন bachelor point নাটক গুলা তো অনেক season অনেক বেশি RTV তার মাতে তারপর ধরো youtube channel এ

আমার last বাংলা movie দেখছি cinema hall এ এবার শাকিব খানের my name is khan ওটা দুবার ওইটাই ওইসময় এ ভালো লাগছে কি জানিনা যেনো দুই হাজার দশ সাল এখন দুই হাজার তেইশ সাল তা তেইশ তেরো বছর আগে এতক্ষন তো মানে রুচি অন্য রকম ছিলো ছোটো ছিলেন আর এখন জি জি আর এখন তো অন্য রকম এখন আর সেইরকম ভাবে ভালো লাগেনা আর বাংলা cinema ও ভালো লাগেনা বাংলা cinema র দেখা শোনা যে first কাহিনী আমি দেখতেসি last কাহিনী আমি বলে দিতে পারবো যে এটা কি হয়েছে এই রকম আসলে একদমি গতানুগতীর দিক হয় মানে প্রত্যেক টা cinema সেই একই কাহিনী এগুলো নিয়ে হয় তবে গতবার সময় কিন্তু কিছু ভিন্ন ধর্মী মানে চলচিত্র হচ্ছে যেগুলো কি নাম হসছে

তারপর আপনার পড়ার ছবিটাও মানে বেশ মানে সবাই খুব পছন্দ করসে hall নাকি একদম ভর্তি ছিলো তারপর দামাল মুক্তি যুদ্ধের হচ্ছে হম কাহিনী মানে মুক্তি যুদ্ধের সময় আমাদের আহ আরেক টা football ব্লের দল ছিল সে খানে হচ্ছে উহ সেই দোল তাকে reposit করছে হচ্ছে আপনার ওই ছবির মাধ্যমে তারপর ঐখানে শরিফুল রাজ্ সিয়াম খুব ভালো দিনের অভিনয় করছে আমি এ শুনেছি তো মোটামোটি আগের দর্শকরা তো উহ মানে মাঝে কিছু বছর একদম hall বিমুখ হয়েছিল তো মানে কিছু দিনের মধ্যে এই এতগুলা movie মুক্তি পাওয়াতে মানুষ আবার একটু hall এর দিকে যাচ্ছে ইটা আমাদের জন্য আসার একটা কথা কারণ নাটক গুলো যেগুলো অভিনয় শিল্প গুলো গল্প সবাই তো সবাই তো গল্প লিখতে পারেনা যেমন চঞ্চল দাস এর যত গুলি movie করেছে সব গুলাই মনে সবাই দেখছে মানে বোবার মতো ওই গল্প গুলা অনেক সুন্দর গল্প না চলচিত্র তো একটা আয়না পাখির movie তা অনেক ভালো আমি একটা দেখেছি আসলেই আমার ভালো লেগেছে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 হ্যাঁ হ্যাঁ ওটাও দেখছি ওটা তো মনে হয় সিয়াম থাকে তাইতো জি জি সিয়াম থাকে সিয়াম তা গান

নায়িকা চরিত্রে জি হ্যাঁ মানে বেশ নতুন movie র হিসাবে সে খুব ভালো করছে মানে খুব ভালো অভিনয় করেছে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 হ্যাঁ হ্যাঁ আর সিয়াম চরিত্তের মায়ের ভূমিকাই দীর্ঘ অনেক বছর পরে আফসানা মিমি হচ্ছে অভিনয় করসে মানে অনেক বছর পর আসছে

না এখন তো মানে সিয়াম নায়ক দের মধ্যে বেশ মানে উহ সবাই খুব পছন্দ করতেসে সিয়ামের অভিনয় বা মিয়াস একজন popular মানুষ হিসাবে নিজেকে হচ্ছে এতো প্রকাশ করেছে

আমার আবার হিসাবে কোনো কিছু দেখা হয় নি আমি ঠিক জানি না আরিফ হোসেন ভালো অভিনয় করেছে তার movie গুলা ভালো হয় তাই আরিফ ওশুভোর কি দেখেছেন last আরিফ ও শুভর last অপ্রেমি অপ্রেমি একটা ছবি movie বেরিয়েসিলো তো তো আমি ঐটা তিন বার দেখছিলাম আচ্ছা আমি নাম শুনি নি এটা কিআপনি hall গিয়ে দেখেছিলেন না TV তেই দেখতে পেয়েছেন ইটা আমি youtub এ telear দেখছিলাম ওই movie তো এখন available মনে হই TV আসার রাস্তা এগুলো তো অনেক পুরোনো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 movie টামানে আমি তো telear দেখছিলাম telear দেখে বোঝা গেলো ভালোই হয়েছে কিন্তু তার পরে আমার movie টা দেখা হয় নি ও কারণ আমি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 খুব ভালো একজন নায়েকা হবে কিন্তু দেখ্তিস ই যে দীঘি এখুন নায়িকার role এ অভিনয় করে কিন্তু তেমন জন প্রিয়তা পাচ্ছে না মানুষ ওকে নিচ্ছে না আহ জি জি ওরকম তো মানে হ্যাঁ অভিনয় সব্বার সব্বার দ্বারা তো সব কিছু সম্ভব না

তখন মনে হয় ও পুরো মানে চল চিত্র জগতে lead দিবে lead নায়েক হবে কিন্তু তা বেপার টা কিন্তু তার উল্টা হৈছে না মানে ওই তুমি আছো তুমি না একটা বার মনে করছিলা আমি তো movie এর reaction

সে তুমি আছো তুমি না হয় movie করছিলে সেই তো তারপরে তো বাংলা নাটক গুলো দেখা হয়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 দেশ মানে ভারতের নাটক টাটক তো আসলেই ওরা আসলেই serial কেন্দ্রেই কিন্তু আমরা যে এক পর্বে নাটক গুলো করি

আল্লাহ হাফিজ। নমস্কার দাদা সুপ্রভাত। জয় মা কালি জয় মা কালি। কেমন আছো গো এতদিন পরে? আহ কি করবো একটু চা টা খাচ্ছি। একটা একটা news দেখলাম তুই দেখেছিস

হ্যাঁ হ্যাঁ দেখেছি ভোরবেলা না না আমি তা আমি তাই You Tube এ দেখলাম ইউটিউবে দেখলাম রমেশ কুমার ছিলনা রমেশ কুমার পত্রকার খুব ভালো ভদ্র লোকটা এত ভালো বলতো ছেড়ে দিলাম ছেড়ে দিলাম হ্যাঁ

এমনি করে ছেড়ে দিল? আর প্রণয় রয়ও ছিল যে কি হলো হ্যাঁ বলুন কি বলছ যাতা যাতা বলবিনা তুই যা তা বলবি না এক মাস পরে তো তোর নিউইয়র্ক যে দেখছিলাম তোর নিউইয়র্ক

এবার আমার কথা বুঝবার চেষ্টা কর

হয়েছে টাকি একমাস আগে থেকে আদানি গ্রুপ hit করার পরে একটা বড় project নিয়ে ঠিক আছে এবার ওটা চালু তারপরে দেখলাম কি একটা একটা company আছে বি এল এল ঠিক আছে ওই company তে যখন মারা company টা কিনেছি fifty percent এই এবার যদি company কিনে নেয় তাহলে আগে আর তারপরে কী করল direct company আবার এইবার এই এই যে legal team কথা বলছিল যে আপনারা আর এই যে public এ inform করিনি এই কারণে যে company টা আমাদের কি কাজের জানেন না আপনি যেহেতু publicly inform এই company co-founder দুজনেই ভদ্রলোক দুজনেই বাঙালি আমি বলবো এইবার তার একটা ধরুন তো hold করুন না না ঠিক আছে hold করছি ভালো করে আপনি গুগলে

হ্যাঁ হ্যাঁ একটা একটা একটা কথা শুনুন একটা কথা শুনুন

একদম একদম

হ্যাঁ হ্যাঁ একদম একদম এইবার এইজন্য আমি মানে বলি না এইবার একটা কথা বল আমাকে দেখতে পারছ না এক হল বাঙালির মত ওরকম কথাগুলো টানে টেনে মানে বাঙালি না ঢাকাইয়া বাংলার মত এত স্পষ্ট বাঙালি বললে খুব ভালো হোত যেহেতু ঠিক আছে আসো না এক মাত্র ভাল করে আমি কিন্তু আমার একটা কথাটার জবাব দিন কে দিবে আসল খবরকে দিবেন এখনই

আসল খবর দেওয়া খুব ভালো আসল এবার আমি কথা বলছি ভালো করে শুনবে ঠিক আছে বল হ্যালো শোনো কথা এবার কি হয়েছে আমাকে যারা একা একা উল্টো-পাল্টা বকতো ঠিক তো এবার কি হয়েছে যেহেতু মোদির বিরুদ্ধে কথা বলত না

একদিন দেখবেন দুদিন দেখবেন চার দিন দেখবেন দশ দিন দেখবেন এগারো দিন দেখবেন আমি দেখব হ্যাঁ হ্যাঁ সব কথা জানি আমি আমি দেখব আগে যখন বিডি news বিডি national এ Indian cricket match হত তাহলে সবাই দেখতো এখন যখন চ্যানেল হয়েছে কতজন দেখে বলতো? যখন হটস্টারে এসেছে কতজন দেখেছে এসব কথা বলো না ঠিক আছে বলেনা আমার মনটা একদম এক কাজ করো এক কাজ করো না

কি বলছ আমি follow অত করছি না যেহেতু আমি দেখেছিলাম যে কি আর্জেন্টিনা আর্জেন্টিনাকে হারিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সৌদি আর্জেন্টিনাকে হারিয়ে আমার আমি শুনলাম COVID এ এখানে মুম্বাই থেকে চায়না থেকে lockdown করে দিয়েছিস

আমি আর কি একটা একটা জানি কোভিড হয়ে যাবে না না আমার আমার আমার আমার একটা বন্ধুর হয়েছিল রাহুল নামের বলছিল phone to phone হয়ে যাবে

হ্যাঁ হ্যাঁ আমার আমার phone আছে তো আমার phone আছে আমি তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে কথা বলছি

হ্যাঁ হ্যাঁ একটা কথা বল আমায় কাজ হয়নি তোমার এইসব কথা বললে?

হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে তাহলে আমি রাখছি আমি আমি রাখছি আমার আমি যেতে হবে আমাকে যেতে হবে আমি রাখছি ঠিক আছে ঠিক আছে মাথা খারাপ উল্টাপাল্টা কথা বলছো বাই বহু শৃঙ্খলা উচ্চ শিক্ষার জন্য UGC নির্দেশিকা নির্দেশিকা সম্পর্কে

তারা বহু শৃঙ্খলা শিক্ষা প্রদান করতে পারে, এবং সাহিত্য শাসিত degree প্রদানকারী কলেজগুলির মর্যাদা বাড়াতে পারে, কলেজটি তার প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে উঠেছে। এটি করার জন্য flaster ও গঠন করতে পারে, যা বহু শৃঙ্খলা মূলক উচ্চশিক্ষা খাতে তাদের প্রবেশকে বাধাগ্রস্ত করছে কলেজ বা বিশ্ববিদ্যালয় দৈত degree প্রদানের জন্য সহযোগিতা করতে পারে UGC এর সম্পর্কে

নির্দেশিকা সম্পর্কে